তো সেখানের মধ্যে একটা লাল রঙের একটা বহুতল বিশিষ্ট বাড়ি দেখতে পাচ্ছি।

লাল সাদা এবং কালো এ সমস্ত উ সাজানো আছে হন্ডাই শোরুমের মধ্যে।

সাইডে লাল কালারের একটা বড়ো একটা আলমারি রয়েছে এবং কিছু নথিপত্র দেখতে পারছি যে নথিপত্রগুলো দরকারি ডকুমেন্ট বা নথিপত্র।

একটি মিষ্টান্ন ভাণ্ডার যে মিষ্টান্ন ভাণ্ডারের মধ্যে বিভিন্ন রকমের মিষ্টি রয়েছে।

কিছু ভদ্রমহিলা সেখানে ওয়েট করছে কিছু অফিসার -এর সাথে কথা বলছে এব--

তে পথটা কিছু কাপড় দিয়ে সাজানো আছে ওপরে গেরুয়া এবং যেখানে স্বস্তিক চিহ্ন হিন্দুদের পবিত্র চিহ্ন ওয়েলকাম ল্যাখা আছে সেখানের মধ্যে।

এটা ব্যাঙ্গালোরের একটা বাসটেন এবং ওপর দিয়ে প্লাই ওভার চলে যাচ্ছে এবং বাসগুলি সরকারি বাস সমস্ত যেগুলো আচে এরা সরকারি বাসস্ট্যান্ডের মধ্যে।